mineral টা আমাদের শরীরে কি কি কাজ করে? আচ্ছা mineral mineral সম্পর্কে তোমায় বলাই হয়নি mineral হলো পানি জাতীয়, ঠিক আছে?

যেমন পানি, পানি দিয়ে উদাহরণ দি একজন মানুষের দেহকে সুস্থ রাখতে হলে minimum কত litre পানি খাওয়া উচিত তুমি কি জানো?

good তুমি ঠিক বলেছো তিন litre পানি তাকে অব্যশই খেতে হবে তাহলে তার দেহে ত্বক সুস্থ থাকবে হ্যাঁ? পাশা পাশি সে আহ সুন্দরভাবে চলা ফেরা করতে পারবে আর minel, mineral এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু পরে যেমন আমরা লেবুর শরবত খাই juice খাই হ্যাঁ?

হম আপেল কলা এগুলোতে পেতে পারি তাই আপেল কলা বেশি করে খাওয়া উচিত তারপরে vitamin C আমরা আমের মধ্যে পেতে পারি, কমলার মধ্যে পেতে পারি, পেঁপের মধ্যে পেতে পারি, আর লেবুর মধ্যে তো must তাই না?

আচ্ছা শোনো আহ তারপর তোমায় আরেকটা কথা বলি তার আগে বলো তো আহ তোমার যে সমস্যাটা হচ্ছে তোমার তাতে কি মনে হচ্ছে যে তোমার সমস্যাটা কি?

আমার তো মনে হচ্ছে আমার খাবারের তালিকা ঠিক নেই তার জন্য হচ্ছে। সে regularly আমি কিছু করি না।

হ্যাঁ টক জাতীয় খেলে আহ যে জ্বর সর্দি হওয়ার যে আহ জীবাণুটা ওটা কিন্তু প্রতিরোধ করা যায়। আর তোমাকে আরেকটি উদাহরণ দি আমি হ্যাঁ? এটা তুমি জেনে রাখা ভালো আমাদের প্রত্যেকেরই স্বাস্থের জন্য যে proteinprotein কিন্তু অব্যশই must needed তাই না? শিশুদের জন্য আহ নিয়মিত পঁইত্রিশ থেকে ষাট গ্রাম protein কিন্তু অনিবার্য, তাকে খেতেই হবে তার পরে যারা adolescent হম? তাদের জন্য সত্তর থেকে আশি গ্রাম অব্যশই প্রয়োজনীয় যারা adult male পুরুষ তাদের জন্য সত্তর থেকে আশি গ্রাম খেতে হবে যারা adult male female মানে আহ তোমার জন্য ষাইট থেকে সত্তর গ্রাম অবশ্যই খেতে হবে, যারা pregnantwoman ঠিক আছে? ওই যে তোমার আত্মীয় আহ সোমাইয়া বেগম হ্যাঁ? উনি কিন্তু pregnant তাই ওনার জন্য নব্বই গ্রাম করে protein কিন্তু প্রতিদিন খাওয়া অত্যাবশ্যকীয়।

যা~ আহ যে সব mother আহ ছেলে মেয়েদেরকে দুধ খাওয়ায় হ্যাঁ? তাদের জন্য একশো গ্রাম অবশ্যই প্রতি দিন খেতে হবে ঠিক আছে? তুমি অব্যশই চেষ্টা করবে যে যেন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 হম আমি আশা করি তুমি খেয়াল রাখবে তোমার পরিবারেরও খেয়াল রাখবে যেন তোমার পাশা পাশি তোমার পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকে, অব্যশই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আহ নিয়মিত পানি খাবে ব্যায়াম করবে।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

বিশেষ করে খাবার তালিকাটা সঠিক রাখতে হবে, সব কিছু একদম সঠিক নিয়মে। হম খাবার তালিকা ঘুম rest সব কিছুই সঠিক ভাবে করতে হবে। অতিরিক্ত ঘুমানো যাবে না অতিরিক্ত খাওয়া যাবে না হ্যাঁ? সব কিছু নিয়মিত করতে হবে নিয়মিত ঘুম নিয়মিত খাওয়া নিয়মিত rest সব কিছু নিয়মের মধ্যে থাকা ভালো তাহলেই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে অন্যথায় কিন্তু না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ অবশ্যই আবার কথা হবে নিজের খেয়াল রাখবে ভালো থাকবে।

জি ভালো থেকো, আসসালাম ওয়ালেখুম। অসাল্লাম আল্লা হাফিজ। আল্লা হাফিজ।

এইতো আমারে চিনতে পারলে তো? আমি বিশাল বলছি। হ্যাঁ হ্যাঁ ওই ওই কেদার থেকে নম্বর নিলাম, ওই জানতে পেলাম না কি ওকে আমি জিজ্ঞাসা করলাম উম bank এ কিছু বলতে পারবে? উনি বললো যে, যাও কানাইয়ের সঙ্গে কথা বলো। ওহ তারপর আমি জিজ্ঞাসা করলাম কোন কানাইয়া? আরে আমাদের সঙ্গে যে school পড়ত সে, তারপর বললাম তুমি এই লাইনে চলে এসেছো? যখন জানলাম না খুব খুশি হলো। তুমি bank এ চাকরি টাকরি পেয়েছো। আরে কি বলবো, মানে একটা গাড়ি কিনছিলাম। তো ওটার জন্য পয়সা তো হালকা একটু short পড়ে গেছে, তো ভাবছি যদি loan এর ব্যবস্থা হয়ে যায়। আর loan এর ব্যবস্থার জন্য কি কি মানে process আছে প্রথম দিন জেনে নিলে আমার সুবিধা হতো। ওটাই হচ্ছে কথা। এজন্য তোমাকো phone করলাম। উম ব্যাপারটা এটাই আছে, মানে আমি একটা দেখ গাড়ি কিনবো। ঠিক আছে? আমার কাছে কিন্তু গাড়িটা কেনার জন্য আমার খুব মানে পয়সা তো লাগবেই পয়সাটা আছে, কম আছে আমার কাছে। আর চাকরি যাওয়ার জন্য bus রোজ যেতে যেতে মানে খুব কামড়টা না ব্যাথা হয়ে যাচ্ছে, ধাক্কা ধাক্কা খাই। তারপর একটা seat পাই। সিট টা এমন seat থাকে বাসে কি বলবো? bus এর অবস্থা খুবিই খারাপ হয়ে যাচ্ছে, ওটিই ভাবছি একটা bike কিনে নেবো loan কি process আছে bank ভালোকরে বলে দেয়। আর bank এ যাওয়ার তো আজ কাল time নেই। এজন্যই তোমাকে phone করলাম। এখন office এ tiffin time তো tiffin time এ সব free আছে, ভাবলাম তোমার সঙ্গে কথা বলে নিই। আহ আমার HDFC এ আছে। হ্যাঁ আচ্ছা

account টা হয়ে গেছে। এই এক থেকে দেড় বছরে ওর চেয়ে বেশি হবে না।

সে তো আছে, তোমাকে করাতে হবে আমি তোমাকে phone করেছি, আমি ওদেরকে বলে দেব, তুমি তোমার করাতে হবে। কি বুঝলে অ্যাঁ এতো কমলদা কে বলবো কানাইয়া বলেছে, কানায় আমাকে পাঠিয়েছে loan এর জন্য কি কি করতে হবে উনি সব বলবে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা

আচ্ছা আচ্ছা

আজ কাল তো সব জায়গায় আমিই আছি, এখানেই দোঁড়াই তারপর জানতে পারবে গিয়ে নিতে হবে না, হালকা টাকা খাওয়ালে তাহলে কাজটা হবে। তখন ওরা টাকাটা খরচে করার জন্যে, আচ্ছা হ্যাঁ এদের বদমাসির জন্য তো customer মনে হয় আরও পালিয়ে যায় এত টাকা loan দেব এতো টাকা এরা সব মানে ঘুষিই খেয়ে নেয়। তো কোথায় কি হবে? একদিন আমরা নেবোই না সে রকম ভাবছি, হ্যাঁ হ্যাঁ সেটাই তো কম demand হবে সেটাই আছে তো

আহ check একটা bounce হয়েছিল, কেন কোন অসুবিধা আছে নাকি? আহ হ্যাঁ, সেটা আছে বেশিদিন হচ্ছে না, এই দুমাস আগেকার গল্প আছে। একটা check bounce হয়েছিলো।

একটু দেখো ভাই তুমি যেভাবে পারো। নাহলে আমি একটা কাজ করতে পারি, আহ আমার বউ আছে, ওনার না ওনার account আছে। ওনার কোনো fault নেই, ওনার মানে আয়ন bank এর যে পাশ গুলো আছে ওটাই কোনো কিছু উম মানে মাসে মাসে টাকা ফেলা তোলা সবকিছুই হয়। মানে ওর ID টা খুব ভালো, pure আছে একদম।

হ্যাঁ ওতে কোনো অসুবিধা নেই আমার বউ তো ঘরেই থাকে, ওনার নামে কোনো অসুবিধা নেই। ওনি থয়ি চালাতে পারে, যে উনি চালাবে? আমিই তো চালাবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা আহ এমনি office এ যাবা আসা করবো তো দেখি ভাবছি একটা Apache নিয়ে নিই। হ্যাঁ ওই এক লাখ সত্তর থেকে এক লাখ আশির মধ্যে হয়ে যাবে। একটু CC টা একটু বেশি দেখে নেব। CC হ্যাঁ হ্যাঁ একশ আশি CC হলে না খুব ভালো হয় এর জন্য একশ আশি CC নিতে হলে ওরম বাজেট টা পরে যাবে। তো দেখ একটু কষ্ট করে নেও আমার জন্য। খুবি

bank থেকে আমার কাছে পুরো এক লাখ সত্তর তো দাম আছে, আমার দেড় লাখ পর্যন্ত নিলে আমার হয়ে যাবে। দেড় লাখের loan চাই আমার।

আট percent । না না তিন বছর, তিন বছর ঠিক আছে। আমার মাসে মাসে salary চলে আসে, ওখান থেকে কেটে দেবো, হ্যাঁ ঠিক আছে।

হম হম হম তালে মাসে মাসে কত পড়লো আমার

আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঁচ হাজার দু'শো। হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না পাঁচ হাজার দু'শো তো? তিন মাসেরটা একটু কষ্ট করে চালাতে হবে। হম বুঝতে পারছি।

আচ্ছা আমি নাই একটা কথা জানতে পারবে? আমি শুনেছিলাম মানে যেমনি এর আগে আমি আসলাম হম bike আমি যখন নিতে যাই যখন ওরা বলেছে যদি এর আগে আপনি যদি একটু খানি loan টোন এর আগে কোন finance এর মধ্যে loan টোন নিয়ে থাকে আর ওইটা যদি day by day মানে একটাও বিনা

আচ্ছা, আচ্ছা

ঠিক আছে বুঝলাম তাইলে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা পদ্দার কোট ঠিক আছে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আজকাল কর পুলিশ আরকি দেখবো ঠিক আছে, জেনে খুব খুশি হলাম যে পদ্দার কোট বললেন তো কবে কবে খোলা থাকে ওইটা আচ্ছা আচ্ছা যে কোন time এ গেলে হবে ত আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

ঠিক আছে ঠিক আছে আমার দেখতে হবে ওখান থেকে করাবে আচ্ছা, ও

আটাশি হাজার হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমারি চৌদ্দ হাজার টাকা বাঁচ্ছে হ্যাঁ আমি arrange করছি, মাইনেটাও এখন late এ দিচ্ছে করোনার time বসে ছিলো তুমি তো জানোই সবার মাইনে একটু late করে দিচ্ছে ওরা সবাই কে ঘরে বসে দিয়েছিলো ঠিক আছে আমি চিন্তা ভাবনা করছি, ঘরে আমি কথা বলছি ঘরে কি বলে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে দাদা রাখছি।

এইত সবে সবে খেয়ে দেয়ে উঠলাম বসলাম আর call আসল। কি মজা কর তো, এই তো সাবাই তো খেয়ে দেয়ে একটু বসলাম । হ্যাঁ আর কি আমাদের জন্য সবই এক সমান । so, weather এর ওইটাই তো বললাম যে, আমাদের জন্য সব এক সমান গরম যা সব আর ঠান্ডা। সেটাই same

ওই টাইতো ওই টাইতো খবর দেখলাম আমিও দেখলাম যা হঠাৎ weather টা কিভাবে change হয়ে গেল ওখানে কখনো বৃষ্টি পড়ে না। আর আমি যে ঠান্ডা কালে বৃষ্টি হচ্ছে শেষ যেটা উত্তর দিক সহ, আমি হয়ে গেলাম আমাদের দিকে বর্ষা কালে বর্ষাই হলো না কখনো দেখলে তো। হ্যাঁ বর্ষা কালে বর্ষাই হলো না। এখন দেখো যেখানে বর্ষা চাইনা দেখনি এমন করে বালুতে কি জল পরলে ওখানে কি ঘাস ওঠে যাবে? হম হ্যাঁ আমাদের এখানে যদি বৃষ্টি হয় তাহলে চাষ ভাল করে হবে কিন্তু বালুতে তো আর চাষ হবে না কিন্তু ওখানে বৃষ্টি দিচ্ছে আর এখানে কিছু দিচ্ছে না। সাবাই পেরেশান আছে সবাই এত মানে বিচিত্র weather হচ্ছে না যে সবার মাথা ঘুরিয়ে ফেলেছে। এইটা এইটা সবথেকে funny জিনিস হয়। প্রত্যেক বার আমি দেখি শুনি আমি আজ পর্যন্ত দেখতে তো পারিনি কিন্তু শুনেছি যে হ্যাঁ আমাদের আহ সামনে বৃষ্টি হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি। এরকম আসলে শুনেছি।

এটাতো এটাতো সমস্যা এইটাই তো সমস্যা যে কেউ বিশ্বাস করতে চাইছেনা যে এরকম এরকম অবস্থা হচ্ছে। না দেখলে কে বিশ্বাস করবে বল? একদম একদম

কি বলবেন এইরকম যদি অসচেতন তাহলে তো শরীরটা বাঁচবে? শরীরটা বাঁচবে না।

ওইটাইত তাই জন্যই তো আজকাল দেখছনা সবার এই শরীর একটু একটুকি বেশিভাগ অসুস্থই পাওয়া যাচ্ছে। আজকাল যা medicine বিক্রি হয়েছে দেখেছ তো?

ওইটাই তো বুঝতে পারছিনা এরকম যা অবস্থা যে রকম যেই সময় তোমাকে ঠান্ডার মধ্যে~ মানে এখনকার সময়ের মধ্যে যেহেতু একটু ঠান্ডা সময় আহ কি হওয়ার উচিত ছিল যে সবসময় আহ যেটা আমি শুনেছি যে এরকম আমি নিজের তাগিদে থেকে বা অন্যজন যারা aged person ফের

ঠান্ডা থাকত, কিন্তু এখন যা অবস্থা দেখছি ভুল্ভাল মানে কি বলব যদি বেশির থেকে বেশি ঠান্ডা পরছে তো একমাস পরছে ওরকম যে

তাই তাই যা ব~ weather condition আমি বুঝতেই পারছিনা যে এর পরে আমাদের মানে আমাদের পরের যে generation হবে সে কত মাস ঠান্ডা দেখবে বলতো মনে হয়েছে তার যে~

এই time এ তো হওয়া উচিন নয়। কারন dengue, malaria তো হম হম হ্যাঁ ঐটাইতো বললাম যে, ঐ মাসে হওয়ার উচিত। ওই সময় যদি এর case আসত তাহলে ঠিক আছে যে ওরকম হ্যাঁ এই মাসে হতে পারে। কিন্তু এই যে মাস November, December, January এর মধ্যে কখনো আসে আজ পর্যন্ত আমি শুনিনি। and and frequently change হয়ে যাচ্ছে যে হ্যাঁ মানে প্রত্যেক দিনের এই show আসছে যে প~ এই এলাকাতে ওই এলাকাতে বা কোন জায়গার মধ্যে আমি রোজই dengue র খবরটা শুনছি। সেটা না হয় একটা বিচিত্র ফাটা ফোটা জিনিস নাকি? ওইটাইত এবার ঠান্ডা যখন ঠান্ডার মাসে ঠান্ডা না পরবে তো কি গরম মাসে ঠান্ডা পরবে? সেটাইতো দেখছি।

snow fall আমি যতখানি জানি এখন তো snow fall কোথাও হচ্ছেনা কিন্তু হ্যাঁ যদি আপনি চান তাহলে আমি suggest out of ইন্ডিয়া বলছেন না ইন~ইন্ডিয়ান হ্যাঁ তাহলে ইন্ডিয়াতে হলে, আহ এখনতো ওম~ snow fall হওয়ার কোন জায়গায় কথা হচ্ছেনা, মানে আমি যত weather update দেখিছি, আহ যে হয়ত weather update এর আমি~ বিশ্বাস করিনা, তবুও একটা যেরকম condition আমি দেখতে পাচ্ছি আহ আপনি যেতে পারেন মানালি এখন না কিন্তু এর পরের মাসে গেলে হতে পারে যে আপনি দেখতে পারবেন। দাদা আরে দাদা যদি আপনি চাইবেন একটা জিনিস ওর জন্য তো আপকে দাম তো দিতে হবে।

freeze এর using যদি আপনি বরফ পেয়ে যান না বরফ হ্যাঁ ice তাহলে ওইটাই বড় জিনিস হয়ে গেল।

মাথা ব্যাথা দাদা মাথা কাজ করছে না দেখেন এতো অবস্থা খারাপ না weather এর না হইত মানে পরিস্থিতিটা এত বদলে যাবে sir

ঠান্ডাই নেই তো বলছি তো আমরা আজ আমি একটা ব~মানে ঘুমাবার সময় আমি না blanket দিতে পারছিনা বুঝতে পাড়ছ এই ঠান্ডা কালে যে সময় আর বে~ যে সময় আহ minimum দুটো blanket তিনটে blanket দিয়া ঘুমাবার উচিত সে সময় আমি একটা blanket দিতে পারছিনা কি অবস্থা শুনছো তো। হ্যাঁ ওইটা এর জন্যে তো। উম ভাবতেই হবে ভাবতেই হবে। হ্যাঁ goverment কেও ভাবতেই হবে আমাদেরকেও ভাবতে হবে। সেটাতে বড় issurs হয়ে~ এখন পর্যন্ত তো কোথাও plan করিনি কারণ যা অবস্থা টাকা পয়সা যা পাচ্ছি বাইরে যাওয়ার থেকে ভাল ব~বাড়ীতে বসা।